ক্লাসের ভেতরে অনেকগুলি টেবিল রাখা আছে।

ঘোরার জায়গাটিতে একটি কালো রঙের পাহাড় রয়েছে।

নদীর চারিদিকে অনেক ঘাস রয়েছে।

সেখানে প্রত্যেক মহিলাই শাড়ি পরে রয়েছেন।

এটি হল একটি অনেক বড় বিল্ডিং ।

এর নীচে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে।

এখানে দুটি দোকান দেখা যাচ্ছে।

একটি দোকানের সামনে অনেক মানুষ ভিড় করে আছে।

চারিদিকে অনেকগুলি গাস দেখা যাচ্ছে।

পাখিগুলির জন্য কিছু পরিমাণ খাওয়ার দেওয়া আছে।

টিয়া পাখি হলেও সবগুলির কালার আলাদা আলাদা রয়েছে।

দোকানটিতে একটি কম্পিউটার রাখা আছে।

পাহাড়ের পাশ দিয়ে একটি শুকনো নদী বয়ে গেছে।

বিল্ডিংএর কাসটি এখনও শেষ হয়নি।

ক্যাফের সামনে দিয়ে একজন ছেলে যে বাইক নিয়ে যাচ্ছে।

এটি হলো একটি গ্রামীণ হাসপাতাল ।

হাসপাতালের সামনে কিছু মানুষ রয়েছে।

হাসপাতালের সামনে ছোটো একটি বাঁশের বেড়া রয়েছে।

রেস্টুরেন্টে কয়েকটি হ্যারিকেন ঝুলে রয়েছে।

আলমারির পাশে একটি ইলেকট্রিক ক্যাটেল রয়েছে।

এখানে একটি কাপড়ের শপিং মল দেখা যাচ্ছে।

এই মলটি রয়েছে এস্টাইল বাজার কোম্পানির।

এই তিনজন ব্যক্তি তারা প্রত্যেকে কাজে ব্যস্ত রয়েছে।

ইস্টুডিওর ভেতরে একটি নীল রঙের পর্দা ঝোলানো রয়েছে।